এখানে সরকারির কাজকর্ম হয়ে থাকে।

এটা একটা সবুজে ঘেরা জলাভূমি যার পাশে ঘন বন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘন বন পৃথিবীতে থাকা খুবই জরুরী এটা আমাদের অক্স অক্সিজেন যোগায়।

এটা একটা হন্ডা বাইক এর শোরুম ।

এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা কিছু ক্র্যাফট বানাচ্ছে। ক্র্যাফট মানে হাতে তৈরী জিনিস।

এটা-আ একটা কানাড়া ব্যাঙ্ক এর--

এগুলি সবই আমাদের শরীরের পক্ষে উপকারী।

এখানে আমরা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র একটা ছবি দেখতে পাচ্ছি। ইউনাইটেড ব্যাঙ্ক ।

এটি একটি জুনিয়র হাই স্কুল -এর ছবি আমরা দেখতে পাচ্ছি।

যার সামনে সুন্দর ছবি আঁকা আছে স্কুল -এর সামনে |এবং স্কুল -এর সামনেটায় --

বাচ্ছারা খুবই আনন্দ পায় এই ধরণের ওয়াটার পার্ক -এ গেলে | আমরা ওখানে দেখতে পাচ্ছি একজন ওপর দিকে উঠছে।

জেলা স্বাস্থ্য দফতর মানে আমরা ঝাড়গ্রামের হাসপাতাল দেখতে পাচ্ছি।

যে এটার ওনার তার নাম হচ্ছে মহম্মদ ইমরান নীচেতে তাঁর ফোন নম্বর দেওয়া আছে।